দুটি চার্ট ঝুলিয়ে রাখা হয়েছে এবং টেবিলে দেখা যাচ্ছে একটি বোতল এবং সামনে টেবিলে--

একটি গাছ রয়েছে একটি ঘড়িও রয়েছে।

এ্যা সামনে একটি ডাস্টবিনও রয়েছে বসার জায়গাগুলো সবুজ এবং কমলা রঙের বসার জায়গা সিট ।

এখানে দূর-দূরান্তে সাদা রঙের বিল্ডিং রয়েছে।

সৌউ সো অনেক উচু একটি টাওয়ার দেখা যাচ্ছে।

বিভিন্ন রয়েছে এবং সামনেও দেখা যাচ্ছে বিভিন্ন জিনিস।

এবং তাতে কিছু ছবিও রয়েছে আঁকা হতে পারে একটা এটা কোনো একটা পার্কের অংশ।

এখানে একটি মুদির দোকান দেখা যাচ্ছে দুইটি মুদির মুদির দোকান দেখা যাচ্ছে সামনে একটি বড় মুদির দোকান।

সবজি বাজারে সবজি কিছু দেখা যাচ্ছে এখানে ল রয়েছে লেবু ধনেপাতা পটল।

হুম যার নাম হল অ্যাকোয়ালিয়া-অ্যাকোয়ালারিয়া ক্লাব হাউস একজন গার্ড ও সামনে দাঁড়িয়ে আছে।

এটির দুপাশে দুটি ছোট গাছ রয়েছে এবং সামনের দিকে একটি গাছ রয়েছে।

হল গান্ধীগ্রাম বাজার শপিং কমপ্লেক্স ।

এবং সামনে কিছু খালি অংশ জায়গা রয়েছে।

ওই পাশে আরেকটি অটো গাড়ি বিপরীত মুখ দিয়ে দাঁড়িয়ে আছে।

চারিদিকে গাছপালাগুলো খুব সুন্দরভাবে বিস্তৃত রয়েছে।

সামনে উপরে ছোট্টো বাচ্ছা মাইক্রোফোন হাতে নিয়ে--

ঘরের কোন পূজোর অংশ ভেতরের অংশ যেখানে মহিলারা--

এখানে বিভিন্ন জয়েন জিনিস রয়েছে।